এখানে পার্কের মাটিতে ছোট ছোট অনেক ঘাস দেখা যাচ্ছ--

কিসমিসের প্যাকেট দেখা যাচ্চে বাদামের প্যাকেট দেখা যাচ্চে।

একটি ফ্ল্যাগ দেখা যাচ্ছে অনেক উঁচু এখানে ছোট ছোট বাচ্চা দেখা যাচ্ছে এখানে--

এখানে একটি দোকান দেখা যাচ্ছে দোকানটির ভিতরে একটি টেবিল দেখা যাচ্ছে একটি শোকেজ দেখা যাচ্ছে দোকানটির ভিতরে সেলফে অনেকগুলি ফাইল রাখা আছে দেখা যাচ্ছে।

এটির সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন এখানে তিনজন ভদ্রলোক দেখা যাচ্ছে।

এহানে একটি মন্দির দেখা যাচ্ছে।

ওহানে অনেক ফুল গাছ দেখা যাচ্চে ফুলের তুরা দেখা যাচ্চে।

এখানে একজন লোক বসে আছেন দেখা যাচ্ছে।

একটি দোকান দেখা যাচ্ছে দোকানটির ভিতরে অনেকগুলি শেলফ দেখা যাচ্ছে।